দুটি শেরওয়ানি রয়েছে।

আর অনকে গুলো কালার দিয়ে তৈরি করা সবুজ সাদা অরেঞ্জ পিঙ্ক ।

এই এ সম্ভবত এইটি বাইক -র একটি শোরুম ।

দূরে মাছ রাখার কিছু পেটি ও দেখা যাচ্ছে।